মাঠের একটি সাইটে একটি রাস্তা রয়েছে। রাস্তাটির মা-মাঝখানে কিছু ছোট ছোট দুব্বা ঘাস দেখা যাচ্ছে।

বাইক এবং কিছু ইট দেখা যাচ্ছে এবং কলেজ -এর বারান্দাতে কিছু বেঞ্চ রয়েছে এবং কলেজ -এর ভেতরের দিকে একজন লোক ঢুকছে।

এবং সেখানে কিছু রেল লাইন রয়েছে। রেল লাইনের উপরে কয়েকটি তার ঝুলানো রয়েছে।

একটি বড় রেস্টুরেন্টের এর দৃশ্য দেখানো হয়েছে ।